ঘরটি-ই কেনার জন্য অনেক কিছু জিনিসপত্র রয়ে--

পুজোর প্যান্ডেল রয়েছে বাজারে-এ--

দেখতে পাচ্ছি একটি বিয়ে বাড়ি অনুষ্ঠান চলছে-এ ।

সব জানা রয়েছে অনেক লোকজন দাঁড়িয়ে রয়েছে ।